লাল মাটি পুরো গাছের পেছনে গাছপালা আছে | তার বাড়ির সামনে একটি বাইক রাখা আছে।

আর সাইড দিয়ে হোটেল হাত রেখা যেটা কালো আর এখানে একটা চার্জিং পয়েন্ট দেখা যাচ্ছে হোয়াইট দেয়াল।

এই ছবি একটি কন্সট্রাকশন সাইড -এর এখানে। একসাথে অনেকগুলো মাটি একত্রিত আছে।